এখানে দেখতে পারছি একটি রাস্তা | রাস্তার মধ্যে বেশ কিছু গাড়ি ঘোড়া রয়েছে | সেখানে দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে।

এখনে দেখা যাচ্ছে একটি বড় পাঁচিল রয়েছে পাঁচিলের গায়ে দেখা যাচ্ছে বেশ কিছু ছোট ছোট শ্যাওলা পড়েছে এবং ছোট ছোট গাছ রয়ে --

শুয়ে রয়েছে এবং তাদের লাগেজ গুলো পাশে রয়েছে।